যেখানে একটা ট্রাক পেছনে এবং--

এটা একটা মল যেখানে অনেকগুলো কাপড় রাখা আছে।

এটা একটা চা পাতা বাগান।

ছোট ছোট চারাগাছ দেখা যাচ্ছে এবং পিছনে বড় বড়--

এবং সেখানে অনেকগুলো চকলেট এবং চিপস্ --

ছেলে শিশুরা এক সাইডে -এ বসেছে।

সেই মিউজিয়ামে মোট তিনটা--

যেখানে দুই ধরণের ইলেকট্রনিক্সের জিনিস রয়েছে।

দুপুর বেলায় এই ছবিটা নেওয়া হয়েছে এবং সূর্য দেখা যাচ্ছে পেছনে।

এবং সেই দেওয়ালের মধ্যে কিছু টিন লাগানো রয়েছে যারা হলুদ এবং দেয়ালের রং সবুজ।

রাস্তায় রয়েছে যেখান দিয়ে প্যাসেঞ্জাররা রেলে ভ্রমণ করে ওঠেন।

এটা একটা অরকেসটর যেখানে অনেকগুলো লাইট লাগানো রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন লাইট ।

এইটা একটা পেট্রোল পাম্প ।